bay beach টা খুব সুন্দরই করেছে সুনলাম আবার এইখানেও বসার ব্যবস্থা করেছে এমন ভাবে তৈরি করেছে সমুদ্রের মধ্যে beach র মধ্যে হাঁটাও যাচ্ছে আর সমুদ্রের হাওয়া, উপভোগ করাও যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এই beach গুলো ভালো বেশ এবং পর্যটকদের একদম ঘুরার ভালো জায়গা খুব সুন্দর সুন্দর তুমি চারিদিকে ঘুরতে পারবে পায়ে হেঁটে, এরকম পুরো সমুদ্রের তোমার যে হাওয়া টা ঢেউ টা তুমি স্বচক্ষ্যে দেখতে পাচ্ছ ওখানে বসে মজা নিলে ওখানে তুমি এক দু ঘণ্টা বসলে তারপরে বেরিয়ে আসবে ওখান থেকেই একটা তোমার wild life যদি তোমার, ভালো লাগে adventure মনে হয় তোমার হচ্ছে ওখানে কাম্বা কন্দা একটা wild life আছে যেখানে তুমি যেতে পারো ওটাও তোমার সব থেকে ভালো জায়গা মানে চারিদিকে তোমার শুধু বন মাঝখান দিয়ে যাবে, তোমরা বলছিলে যে তোমার সেই ভুতুড়ে ব্যপার এটা ভুতুড়ে ব্যাপার থেকেও ভালো এই কারনেই পুরো অন্ধকার ভেতরটা তোমরা যদি দিনেরবেলা যাও সূর্যের আলোতে তাও যেতে পারবে রাত্রিবেলায় এর মধ্যে দিয়ে তো যাওয়া সম্ভব না পুরো গাছেই ভরতি হ্যাঁ আর ভেতর টা যেহেতু পায়ে হেঁটে রাস্তা সেটা দিনের বেলায় যাওয়া ভালো হবে আর সূর্যের আলো একদম পড়ছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে সূর্যের আলো পড়ছে জঙ্গলের ভেতর দিয়ে আর চতুর্দিকটা তো একদম পুরো সবুজ, ভালোই লাগবে জায়গা টা আর আশপাশে পাহাড় রয়েছে এটা পাহাড়ের উপর থেকেও দেখা যায় আবার নিচে পায়ে হেঁটেও যাওয়া যায় পাহাড়ের উপর থেকে দেখলে মনে হবে যেন সামনে কত গুলো পাহাড়ের মাঝখান দিয়ে একটা, সবুজ পথ যাচ্ছে আবার যদি নিচ থেকে হেঁটে যাওয়া হয় মনে হয় যেন পাহাড় গুলো এমন উঁচুতে রয়েছে যেন এক একটা গম্বুজ গম্বুজ দাঁড়িয়ে রয়েছে পাশে, আর তার মাঝখান দিয়ে তো পাখির কিচিমিচি চলছেই বিভিন্ন ধরনের পাখিও দেখা যাচ্ছে আবার ওইখানে যেহেতু বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেখানে বিভিন্ন ধরনের ফল দেখা যাচ্ছে যা আমরা কখনো দেখিনি ওখানে হ্যাঁ ওখানকার জায়গা টা খুব সুন্দর আর দিনের বেলা তো খুব সুন্দর লাগে দূর থেকে তোমার পাহাড়ের পেছন দিক দিয়ে সূর্যের উঁকি,

হ্যাঁ জায়গা টা শুনেছি সত্যিই সুন্দর আর তারপাশে নাকি আরেকটা বৌদ্ধ মন্দির রয়েছে পাহাড় কেটে বৌদ্ধ মন্দির তৈরি করেছে ছটা পাহাড় নাকি কেটে কেটে বৌদ্ধ মন্দির তৈরি করেছে এমনভাবে বৌদ্ধ মন্দির গুলো,

একজন চঞ্চল মানুষের প্রতি যে কিভাবে meditation করতে হয় সত্যিই প্রয়োজন আমরা এখন এতটাই চঞ্চল হয়ে গেছি meditation গুলো কিন্তু আমাদের নিতেই হয়, এই ব্যবস্থা টা রয়েছে ভালোই হয়েছে ওখানে গিয়ে দেখাও যাবে যে কি করে কি meditation এর process কি রয়েছে পদ্ধতি কি রয়েছে সেটা জানাও যাবে আর যদি সম্ভব হয় নিজেরাও একটু করাও যাবে, ভালো ভালো জায়গা এইখানে কিন্তু কেননা ওরই পাশে তোমার হচ্ছে একটা rose hill church আছে church মানেই তো ওই সেই যে খ্রিস্টানদের যে নিয়ম মোমবাতি জ্বালানো, ওখানে নিরিবিলি সব থেকে ভালো তোমার হচ্ছে ওখানে confess করা যায় আমি কি ভুল করেছি কি ভুল করিনি মানে বলা যায় আমরা তো মনে মনে বলি কিন্তু ওখানে আমার এই কথা শোনার জন্য কেও থাকে, যাদের আমার সত্যি কথা বলা যায় এবং সত্যি কথা বললে ওখানে যেয়ে আমাদের ভালো মন টা হয় যে আমি সত্যি টা কাওকে বলতে পারলাম খুব সুন্দর জায়গা church গুলো হ্যাঁ church টা নাকি খুব সুন্দর ও আছে একদম পুরো, সাদা তার মাঝখানে সামনে একটা মাঠ রয়েছে পেছনে সমুদ্র সৈকত একদিকে church রয়েছে তার সামনে আবার হচ্ছে গিয়ে এই বৌদ্ধ আশ্রম রয়েছে বুদ্ধদের জন্য মন্দির রয়েছে, ভালো church এর পাশেও বৌদ্ধ মন্দির আবার এমনিও মন্দির রয়েছে এই জায়গাটা খুব সুন্দর সাত কিলোমিটারের মধ্যে কাছাকাছি সব কিছু রয়েছে আর সমুদ্র তো চতুর্দিকে, সেই হিসেবে যাই থাকুক না কেন তার পাশে সমুদ্র ও থাকবে শহরটা তো পুরো সমুদ্রের পাশেই হ্যাঁ সেটাই আর এখানে তো তোমার হচ্ছে নদী আর beach পাহাড়, beach ভরতি এখানে ওরই পাশে তোমার হচ্ছে বেশি দূরে না একটু just কিছুক্ষন যেতে হবে গাড়ি করে যেহেতু যাচ্ছি তো সময় লাগবে না মনে হচ্ছে না যে কতটা এলাম গল্প করতে করতে গাড়ির মধ্যে ই কেটে যাচ্ছে, তো ওই পাশে তোমার সাগর নাগার beach আছে beach টাও ভালো যেখানে তোমার হচ্ছে একদম বসে বসে যেন শহরটা পুরো দেখা যায় এবং প্রচুর বড়ো beach এটা এতো বড়ো beach সত্যি মানে পায়ে হেঁটে তুমি শেষ করতে পারবে না একটা জায়গা তে গেলাম ওখানে গিয়ে একটু বসে আড্ডা মারলাম তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে তোমার হছে সন্ধ্যে বেলা সূর্যাস্ত দেখলাম সূর্যাস্ত দেখার পর সন্ধ্যেও হয়ে গেল, তো ওখানে সামনে একটা হোটেলও ভালো ছিল তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার একটু beach এ এলাম সন্ধ্যের সময় টা তোমার চাঁদের আলোতে একদম চিকিমিকি করছে খুব সুন্দর লাগলো ওটা বাহ. খুব সুন্দর দৃশ্য দেখলে আর যেহেতু ওখানে পাশেই হোটেল রয়েছে যদি সম্ভব হয় ওই হোটেলে একদিন থাকলাম এখানে এই হোটেলে একদিন থাকলাম আবার পাশে তো সমুদ্র রয়েইছে সমুদ্রসৈকত, সেটাও উপভোগ করলাম আর দুটো পাহাড় রয়েছে ওই দুটো পাহাড় নাকি পায়ে হেঁটেই পার করা যায় পাহাড় টা একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে পায়ে হেঁটে যাওয়া যায়. বেশিটা দুরেও না আর পাহাড়ে নাকি ওই পাহাড়ে tracking করার ব্যবস্থা রয়েছে পাহাড়ে উঠার ব্যবস্থা রয়েছে যদি সম্ভব হয় তাহলে সেরকমি করবো একদিন ওই হোটেলে থাকব ভাইজ্যাকের দিকে আর, আর একদিন ওই নাগার beech এর হোটেলে থাকবো ভালো লাগবে, হ্যাঁ সেটাই শুধু শুধু জায়গা আছে একটু আগে তোমার চেয়ে অন্য museum দেখলাম একটা, এখানে আবার একটা museum আছে যেটা তোমার হচ্ছে আমাদের air craft যেমন থাকে তো যুদ্ধের সময় তো ওরকম একটা museum indian navy রা যেগুলো use করে এবং যেগুলো তোমার, যেমন ত্রিশ বচ্ছর আগেকার যেগুলো তোমার হচ্ছে ছিল আগেকার যেই air craft গুলো ছিল এখন তো সেইগুলো পালটে ফেলা হয়েছে এখন তো নিত্য নতুন আধুনিক সব চলে আসছে তো এইগুলোকে রাখা আছে সমস্ত মানে, পুরনো থেকে খুব পুরানো সমস্ত model কেমন কিভাবে ছিল দেখতে কেমন ভালো করে সাজানো আছে তুমি গিয়ে দেখতে পারবে যে কিভাবে কিভাবে আগে যুদ্ধ করত এবং কোন গুলোতে যুদ্ধ করতো, ভালোই হবে তাহলে এই জিনিস টা দেখা কেননা আমরা তো আর দেখতে পাব না যুদ্ধ বিমান কিরকম হয় তো এইগুলো যেহেতু অনেক দিনের পুরনো আর ওর মধ্যে নিশ্চয় guide থাকবে বুঝিয়ে দেওয়ার জন্যে, কোন জিনিসটা কি রকমভাবে ব্যবহার করেছিল বা সেই জায়গার সম্পর্কে সেই ইতিহাস সম্পর্কে যুদ্ধের ইতিহাস সম্পর্কে বলবে ভালোই লাগবে শুনতে ভালো আর, এখনও ওখানে তোমার হচ্ছে tranity park আছে তো park টাও খুব ভালো তোমাদের bay of bengal এবং বিশাখাপাত্তানাম এর তো খুব ভালো জায়গা এটা, এখানে তোমার হচ্ছে tourist টা খুব বেশি আছে এবং এটা তোমার হচ্ছে আমাদের শহরের সবথেকে পুরনো park

এক্ষুনি যে beach তার নাম করছিলে পাঁচ মিনিট হবে খুব বেশি দূরে না park টা খুব সুন্দর পায়ে হেঁটে প্রথমে beach টা প্রদক্ষিণ করলে খুব ভালো গাছ দিয়ে ঘেরা এবং রাস্তা পথ ধরে ছোট ছোট গাছ দিয়ে, এখন সিঁড়ি করা হয়েছে খুব সুন্দর এবং এখানকার যে তোমার রেলিং গুলো তুমি ধরে ধরে নামতে পারবে কোনও সমস্যা থাকবে না হ্যাঁ এই জায়গা টা খুব সুন্দর শুনেছি, ভেতরে park টাও করে দিয়েছে আবার তার সাথে সমুদ্র সৈকতে হাঁটার ব্যবস্থাও করে দিয়েছে সিঁড়ি বেয়ে বেয়ে park এর দিকে চলে যাওয়া যাবে আবার সেখান থেকে, সিঁড়ি বেয়ে বেয়ে সমুদ্র সৈকতেও নামা যাবে মাঝখানে park টা রয়েছে তার মাঝখানে আবার অবশ্য হচ্ছে গিয়ে রাস্তা করে দিয়েছে হেঁটেও যাওয়া যাবে হেঁটে হেঁটে park টা ঘোড়া যাবে তারপর পাশে হচ্ছে গিয়ে সমুদ্র সৈকত,

হ্যাঁ এখানে প্রচুর জিনিস আছে তুমি মানে বলে সে তো আর শেষ হয় না, যেমন তোমার যে purpose exhibition আছে তোমার হচ্ছে gangabaram beach আছে আবার তোমার হচ্ছে একদম city মানে তোমার হচ্ছে যে shopping করার জায়গা ভালো আছে যেমন victory of sea work memory আছে মানে যেরকম আছে যুদ্ধর সময় কি কি যুদ্ধে ব্যবহৃত হয়েছিলো সেখানকার জায়গার কোনও স্থাপত্য মানুষকে সম্মান জানানো হয়েছিলো সেগুলো আছে এবং তোমার যে পঙ্গাল আমাদের যে পঙ্গাল হয় হম সেই পঙ্গাল বা নবান্নর সময় কি কি আমরা ব্যবহার করি এবং আদিকালের জিনিস যেগুলো তোমার স্থাপত্য ঐতিহ্য এখন তো আর পঙ্গাল দেখা যায় না এখন তো গ্রাম গুলো সব উন্নত হয়ে গেছে এগুলো দেখতে পাবে, এত সুন্দর জায়গা দেখার জন্য তোমাকে সময় নিয়ে তো আসতেই হবে হ্যাঁ আমাদের নববর্ষেও যেরকম বিভিন্ন অনুষ্ঠান আচরন আচার আচরন করা হয় আর ওদের পঙ্গালেও নিশ্চয় অনেক কিছু আয়োজন করা হয়, আর ওদের ওই পঙ্গালের সময় নিশ্চয়ই অনেককিছুর ব্যবস্থা থাকে cultural festival থাকে অনেকরকম সেটাও দেখা যাবে যদি ওই সময় যাওয়া যায় হ্যাঁ, তো সময় বের করো একটা সময় দেখে সময় তো ভালো লাগবেই কেননা কম সময়ের জন্য নয় এটা এবং এখানকার bridge গুলো খুব সুন্দর সুন্দর তো সময় নিয়ে একদিন আহ ছুটি নাও ছুটি নেওয়ার আগে থেকে তোমার হচ্ছে একটা কাজ করবে আগে তুমি train booking করবে কারন না express তো কোনও সময় পাবে সেই যেই সময় পাবে তোমার ওই সময় ছুটি নেবে হুম সেটাই, ঠিক আছে আজকে রাখলাম তাহলে অনেক কথাই হল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তো তুমি যাও ভালভাবে সাবধানে যাও ওখানে গিয়ে যদি কোনও সমস্যা হয় তো phone তো আছেই phone করবে আর এসে আমাকে শুনিও

ঠিক আছে চলো.